কা ব্রাউন হয়ে গেছে কিছু ছোট ছোট গাছ রয়েছে কিছু বড় বড় গাছ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে।

এবং কয়েকজন ভদ্রলোক মাথায় ইয়েলো ক্যাপ পরে কাজ করছেন।

এখানে কার্পেট পাতা রয়েছে কার্পেট -এর কালার হচ্ছে গিয়ে সবুজ সেখানে অনেক ভদ্রলোক ভদ্র মহিলারা রয়েছেন পাশ দিয়ে একটি--

গোল টাইপ এর জিনিস দেখা যাচ্ছে যার মধ্যে লাইট সেট করা রয়েছে একটি সিলিং ফ্যান দেখা যাচ্ছে।

উ - ওপরদিকে একটি সামিয়ানা রয়েছে যেটি ইয়েলো কালার এর একটি লাইট রয়েছে পাশ দিয়ে একটি রাস্তা দেখা যাচ্ছে।

উম তার বাউন্ডারি -র বাইরে অনেক ছোট ছোট বাড়ি রয়েছে যেগুলো একতলা করে।

এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলাকে সামনে দেখা যাচ্ছে তিনি একটি ব্ল্যাক কালার -এর মাস্ক পরে আছেন একটা বাচ্চাও--

দূরে কিছু ভদ্রলোকের সমাগম ঘটেছে তারা হোয়াইট কালার এর শার্ট পরে রয়েছে এবং কিছু গাছপালা রয়েছে চারদিকে আরেকটি বাউন্ডারি দেখা যাচ্ছ--